খুব সুন্দর একটি চিত্র ফুটে উঠেছে এখানে।

বাড়িটির সামোনে কিছু গাছ রয়েছে।

দোকানটির সামোনে একটি টুল দাঁড় করানো রয়ে --

দোকানটির সামোনে কিছু চেয়ার দাঁড় করানো রয়েছে।

এখানে একটি মারুতি গাড়ি দেখা যাচ্ছে।

এখানে দুটো লোক বসে আছে।